টেডিয়ামের মাঝখানে অনেক দর্শক বসে আছে।

এক্সারসাইজ করার সব মেশিন পত্র রয়েছে।

ছে রাস্তার পাশে দুটি লাইট লাইট পোস্ট দেখা যাচ্ছে। সামনেটায় গাছপালা রয়েছে।

এটি কলকাতা মিউনিসিপ্যাল্টি কর্পোরেশন এর রুম এর ছবি। রুম টির কালার সবুজ রুম এর মধ্যে দুটোই --

পোড়ো বাড়িটাও পুরো গাছপালা দিয়ে ঘেরা পোড়ো বাড়ির রং লাল অরেঞ্জ কালার এর বর্ডার দিয়ে দেওয়া।

খু সুন্দর লাগছে মাঠটি খুবি মাঠটা খুব বড়ো। মাঠটি সবুজ ঘাস দিয়ে এ ঘেরা ।

চওড়া মানুষ জন গুলো হাটা চলাও করছে দেখা যাচ্ছে।

এটা একটা পার্ক -এর ছবি। পার্ক -এ অনেক মহিলা লোকজন মহিলা সব লোকজনকে দেখা যাচ্ছে পাশে--

কম্পিউটার দেখছে। থালাপত্র জিনিসপত্র সবই রয়েছে এখানে উম ম।